এবং সামনে স্টপ -ও লেখা রয়েছে এবং রাস্তার ওইপাশে অনেকগুলো বাড়িও রয়েছে গাছও রয়েছে।

হাতের করা ক্র্যাফট -এর জিনিসগুলো দেখাশোনা করছেন।

জেন্টস -দের জন্য প্যান্ট হ্যাঙ্গারে টাঙানো রয়েছে।

সেই সামনে রয়েছে হচ্ছে অনেক বাড়ি এবং গাছপালার গুলো সবুজ মনোরম দেখা যাচ্ছে এবং--

গুলো পর পর বাড়িও রয়েছে এবং দোকানে দেখা যাচ্ছে অনেক লোকজনের ভিড় এবং দোকানের সামনে তিনটে বাইক দাঁড় করানো।

এখানে দেখা যাচ্ছে কোনো একটি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে একজন ছেলে--

এখানে দেখানো হয়েছে রাস্তার ওইদিকে একটি --

এবং তারা টেবিল -এ পাঁচজন পাঁচটা চেয়ার -এর মধ্যে বসে রয়েছে।

সাতজন ছেলে ক্যাফে -র সামনে দাঁড়িয়ে ফটো তুলছেন এবং--

এই জায়গাটা দেখে মনে হচ্ছে ছোট্ট একটি --

দুটো পর পর দোকানও রয়েছে।

অনেকগুলো টেবিল চেয়ার পাতা রয়েছে এবং অনেকগুলো ফ্যান লাইট ধরানো রয়েছে এবং ।